সেখানে গিয়ে problem হচ্ছে মানে আমার সেটা পোষাচ্ছে না

আচ্ছা আচ্ছা না আমাদের আহ salary issue টা নেই কিন্তু ওই work from home টা এই মুহর্তে applicable আছে মানে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

তুমি work from home করতে পারো না হলে তোমাকে job left করতে হবে।

Office থেকে তোর কিছুই provide করবে না সব তোর

তোর আহ এবার ওইসব গুলো করে আহ তাও work from home এর সুবিধা কি একটা উহ যে আহ travel খরচা টা অনেকটা বাঁচে যাচ্ছে এবং তার সাথে তোর আহ সময়টা অনেকটা বেঁচে যাচ্ছে মানে অবশ্যই বেরোতে গেলে যেটা আহ আমাদের এখান থেকে ধর আমার আগের যে office ছিল

আমার মোটামুটি যেতে দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা

তিন ঘন্টা আমার খালি যাতায়াতে যেত আবার নঘন্টা shif time ছিল কিন্তু এখন ওটাও সমস্যা। এদিকে বাড়ি থেকে করলে কি ওই জিনিসটা হচ্ছে না কিন্তু একটু better opportunity জন্য কিন্তু এখন যা দেখছি মানে এখানে তো এখন job opportunity অনেক কমে গেছে না একদম সবাই বাইরে হ্যাঁ বাইরে যেতে চাইছে এবার বাইরে গেলে আর একটা অসুবিধা কি? ওদের salary scale টা ভালো কিন্তু

আহ ওই যে accommodation তোকে সব বাইরে একটা আলাদা করে মানে পুরো সংসার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 সে তো অবশ্যই না না আমি যেটা এখন last job এ apply করলাম তো ওদের আহ কিছু condition ছিল যে তোমার নিজস্ব যদি laptop না থাকে

EMI হিসেবে তোমাকে monthly salary আহ থেকে কেটে নেবে তো এই দুটো option আছে আর এ ছাড়াও ওরা দিয়েছে যে brand band যে service টা use করবে তার যে bill টা আসবে monthly সেটা ওরাই দেবে। তো আমি দেখলাম এটা সুবিধা আছে আমার আটশো-নশো টাকা একটা save হয়ে যাচ্ছে যেটা আমি data আর জন্য use করতাম আর এছাড়া তো ওরা এই মুহর্তে দুদিন করে office ডেকেছে আর যদি তুমি চাও যে continue work from home করতে সেটাও করতে পারো office এ যাওয়ার যাওয়ার প্রয়োজন নেই। তো আমি ভাবলাম এটাই আমি continue এখন করিয়ে নিই আর পুরোনো এখন একটা laptop নিয়েছি যদি ছমাস continue হয়ে যাই বা আমার performance ভালো থাকে তাহলে আমি ছমাস পরে নতুন একটা laptop এর জন্য apply ও করতে পারবো কারণ এই মুহর্তে job ছাড়াটা খুবই বোকামি হবে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 হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ এমনিই competition অনেক বেশি

অনেক এখন company তো যেগুলো বন্ধ হয়েছিল lock down এ

সেগুলো কোন মানে খবর নেই আপাতত সুতরাং যদি মানে একটি নতুন কোথাও join করলাম তারপরে একটা ছাড়লাম ঠিক আছে। কিন্তু একদম ছেড়ে দিয়ে খোঁজা মানে যথেষ্ট বোকামির কাজ হবে ওটা অবশ্যই অবশ্যই কারণ এই মুহর্তে তুমি যদি last দু-তিন বছরের মধ্যেই দেখো যে যা covid এর সময় যারা job ছেড়েছে তারাই একমাত্র জানে যে job এর crisis টা কি রকম অর্ধেকে কে অনেক অনেকে তো এমন হয়েছে যে salary দেয়নি দু-তিন মাস কাজ করিয়ে দিয়েছে অনেকে আবার half salary তে কাজ করিয়েছে তারপর অনেক কে আবার ছা ছাটাই করে দিয়েছে এ সমস্ত সমস্যা গুলো face করতে হয়েছে last দু-তিন বছর ধরে তো এই মুহুর্তে মনে হচ্ছে যে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

ওই জিনিসটার অসুবিধা হয় নি যা salary পুরোটাই পেয়েছি

ওই কারণেই আসলে এখন হট করে ছেড়ে দিয়ে অন্য কোথাও আহ এ করাটা কারণ যেহেতু situation টা এখনো stable নই কখন কি হয়? এইতো আবার একদম একটা মানে covid এর একটা

এটা ঠিকই বলেছ একদম তাও আমি ভাবছি যে আমরা ধরো আহ continue একটা job এর সাথে ছিলাম বা একটা job এখন পেয়ে গেছি but নতুন যারা generation এই ধরো last দু-তিন বছর যারা pass করে এসেছে

তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব চাপের হয়ে যাবে কারণ একটা online interview দিয়ে একটা নতুন process এ join করা সমস্ত training টা নেওয়া ওদের জন্য একটু চাপের হয়ে যাবে মনে হচ্ছে

আমি ওটাই ভাবছিলাম আর আহ তোর বাড়িতে এমনি সবাই আহ মানে দাদা তাডা যা করছিল সেটাতেই আছে না কি এখন?

Agriculture type এর কাজটা করছিল তো যার জন্য পুরোটাই বন্ধ করে থাকে

দেখা যাক আবার যদি covid এর কোন সমস্যা না আসে বা lock down যদি না হয় তাহলে হয় তো continue এভাবে থাকবে না হলে আবার সেই আগের পরিস্থিতি এসে যাবে যে পুরো family কে maintain করা হয়তো একজনের পক্ষেই আহ continue থাকবে। হ্যাঁ সেটাই চিন্তার এখন কারণ আমাদের এখানে তো এখন আহ সুযোগ খুবই কম মানে নেই বললেই চলে তার জন্য একদমই সবাই বাইরেও যাচ্ছে এবং বাইরে গেলে ওই যে বললাম একটাই অসুবিধা ওখানে তোকে আবার পুরো মানে সব কিছু একবার পুরো নতুন করে শুরু করা একটা আর আমাদের কি বলতো আমরা তো বাইরে থাকায় মানে অভ্যেস নেই সেই culture এ হ্যাঁ হ্যাঁ বড়ো হয়নি সুতরাং আমাদের কাছে ওটা একটা challenge হয়েযায় মানে বাইরে গিয়ে থাকা।

আর আমাদের কি বলতো আমরা তো বাইরে থাকায় মানে অভ্যেস নেই সেই

পরেও সুতরাং আমাদের কাছে ওটা একটা challenge হয়ে যাই মানে বাইরে গিয়ে থাকা খাওয়া দাওয়া ওখানে সব কিছু arrange করা আবার এখানটা সামলানো কারণ family রয়েছে তো

আর এছাড়া সেটাই কারণ এখন মনে হয়না কোনরকম permanent job এর জন্য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 হ্যাঁ দশ বছর, বারো বছর ধরে আগে যারা exam দিয়েছে TET এ pass করে বসে আছে তারাই job পাইনি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 বাইশ, তেইশ সালে আহ exam দিয়ে pass হয়েছে মানে graduation দিয়েছে বা push graduation হয়েছে তাদেরকে তো government থেকে বলেই দিয়েছে যে ওরা কোনরকম সরকারি job এর জন্য apply করতে পারবে না কেন ওখানে ওদের marks এর verify মানে অনেকটা marks changes আছে যেমন আমরা sixty percent এ first class পেয়েছিলাম

হয়তো ওটা পাওয়ার জন্য আমাদের অনেকটা চাপ ছিল যে আমরা sixty percent এর first class পাওয়াটা but এখন যারা pass করেছে দুহাজার বাইশ, তেইশ সালে,

তো একই post এর জন্য অনেকরকম ওরা অনেক candidate apply করছে যার জন্য ওদেরকাছে এটা মনে হয় না সুবিধার হবে আর already বলেই দিয়েছে যে online যেহেতু exam হয়েছিল marks তো vary করবেই না যদি নিজের capability থাকে আহ online exam দেওয়া বা interview এর মাধ্যমে crack করে কেউ যেতে পারে তাহলে apply করতে পারে ওটাই তো বলছি মানে এতো competition সবাই আরে এটাতো online exam হয়েছে সবাই মানে ninety percent

সুতরাং সত্যিই তো মানে তোকে ক জনকে ওরা সুযোগ দেবে?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

আর government job এর কি বলতো এখন তো মানে form বেরোয় আহ একশো টাকা, পাঁচশো টাকা দিয়ে form তুলে form fill up করবি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

এটা আমার সাথেই হয়েছে আমি যেমন একটা online এ আহ দিয়ে রেখেছিলাম CV তো সেখান থেকে আমাকে inform করে যে তোমার আহ nearest আহ HDFC Bank এ credit card এর জন্য তুমি apply করতে পারো eligible আছো CV দেখে আহ ওরা inform করলো

যেহেতু ওরা আমাকে inform করলো বা আমাকে একটা seat দিলো তার জন্য পাঁচশো টাকা দিতে হবে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে পাঁচশো টাকা দিলে কি আমাকে interview round এ যেতে দেবে? বললো না আমরা inform করবো যে তুমি আহ eligible আছো বা তুমি একটা seat পেলে, এবং হম পরবর্তী ওরা কবে interview নেবে বা কি selection সেটা কিন্তু ওরাই জানাবে শুধু মাত্র পাঁচশো টাকা আমরা এটার জন্যই নিচ্ছি যে তোমাকে একটা seat book করে দেওয়া হলো আমার মনে হলে যে এটা আমার সাথে fraud হচ্ছে বা আমার মতন candidate অনেক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 তোর SMS আসে সারাদিনে

আপনার এখানে selected হয়েছে ওখানে selected হয়েছে তার জন্য এবার প্রথমেই না ওরা তোকে বলবে না প্রথমে একটা number দেবে

Number টাই যেই call করবি প্রথমে বলবে হ্যান ত্যান করে তারপরে বলবে যে এরকম phone pe বা g pay তে পাঁচশো টাকা, তিনশো টাকা করে হ্যাঁ হ্যাঁ দিন

এগুলো পুরো frowd case মানে আর কিছুই নই job একদম অতোই সোজা না কি? সেটাই আর বিশেষ করে কোনো একটা banking sector এ job এর জন্য কারণ আমার CV তে আছে আমি আহ bcom সেটা দেখেই আমাকে eligible করে নিল তাহলে আমার যে job এর জন্য আমি কতটা প্রস্তুত আছি বা আমাকে যে job এর জন্য apply করাচ্ছে আমি কোন exam দিলাম না আমাকে শুধু বললো eligible আছে এটা তো শুনেই মনে হচ্ছে যে এটা তো fraud হচ্ছে আমার সাথে। কারণ ওরা এইভাবে হয় তো আরও দশটা বা আরও একশো টা candidate কে যদি manage করতে পারে তাহলে ওদের পাঁচশো উপরে ওদের income হয়েযাবে আর এই মুহুর্তে covid এর সময় যেহেতু হ্যাঁ

ওর job হয়ে যাবে তা সে okay কষ্ট করে যাইহোক central goverment এর job হ্যাঁ

fifty thousand দিয়েছিল ব্যাস তারপর তো তাকে আজ কাল আজ হবে কাল হবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সে টাকাও গেল। আর এখন তো বুঝতেই পেরে গেছি যে পুরোটায় মানে চালাকি ছিল টাকা নেওয়ার জন্য সুতরাং এরকম কত মানুষ বোকা হচ্ছে হ্যাঁ একদম কারণ আহ হয়তো যারা মানে আহ ভাবছে যে আমাকে হয় টাকা দিলে বা ঘুষ দিলেই আমি job পেয়ে যাব এরকম ফাঁদে যারা পড়ছে তারা তো টাকাও খোয়াচ্ছে plus job এর তো কোন guarantie নেই উপরন্তু আবার কি হচ্ছে যে ওই job এর আশায় ওরা বসেথেকে নতুন কোনো job এর জন্য apply করছে না। তো আমার মতে মনে হয় না এখন সরকারি চাকরি জন্য আর বসে থেকে আহ নিজের time টা waste করার তার পরিবর্তে যদি কোন private sector এ বা ভালো কোন post এ যদি পাওয়া যাই private sector এ তাহলে সেটার করে নেওয়াটা ভালো,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 কারণ আহ আমরা কি ভাবি যে সরকারি চাকরিতেই শুধু salary বেশি একদমই actually সরকারি চাকরিতে কি হয় যে একটি আমার security থাকছে আমি ষাট বছর পর্যন্ত job টা continue করাতে পারবো

But সেটাই যদি কেউ একটা করে যে private sector একটা ভালো মোটা টাকার salary তে join করলো কিছুটা করে save যদি করেযায় তাহলে ওর ষাট বছর পরে নিজের টাকাটা উঠেযাবে। তো ওইটা আমি দুহাজার একের পর তো তোর pension ও তুলে দিয়েছে এখন যারা join করেছে দুহাজার একের পর তারা তো pension পাবে না তারা এককালীন টাকা পাবে কি

মানে আহ ছোটো থেকেই শেখানো হয় যে চাকরি মানেই সরকারি চাকরি

মানে private sector মানে তারা ভাবে না private sector এ কেউ job করে না কি? মানে সরকারি চাকরি না করলে আর কি prestige থাকবে না status maintain অবশ্যই। অবশ্যই অনেকের থাকে কারণ আহ আমি recent যেটা দেখলাম কয়েকটা job এর জন্য apply করেছিলাম আহ government job এর জন্য তো দেখলাম government job যে গুলোতে হয়তো চোদ্দ পনেরো হাজার টাকা থেকে Group d যেখানে আহ eligibility ওরা চেয়েছিল class eight আর class ten তো যখন আমি আহ apply করতে গেলাম দেখলাম যে কিছু candidate তো already দিয়ে রেখেছে already ওদের নাম entry করা হয়েগেছে তাদের qualification দেখা আমার মনে হচ্ছে যে, ওরা যদি আহ এই qualification এ group d এর জন্য apply করে তাহলে eight আর ten যারা তারা তাহলে কি করবে? কারণ post graduate আহ b tec করা এসব candidate তোমার apply করছে আহ এই group d এর জন্য,

কারণ সেদিনই তো তোর আহ news paper এ দেখছিলাম PhD করেছে সে ডোমের চাকরির জন্য apply করেছে।

এটা নিয়ে অনেক আহ মানে কাগজে-টাগজে দেওয়া হয়েছে মানে কি অবস্থায় আছে আমাদের এখানকার অবস্থা ভাব

আহ খরচা করে বল পরিশ্রম করে পড়েছে কিন্তু তার তো কোনো উপায় নেই না তো কিছু না কিছু তো একটা করতে হবে তার জন্য সে

কিছু না কিছু তো একটা করতে হবে তার জন্য সে ভাবছে

হয়তো কয়েক বছর করার পরে আহ নিজের আহ profile টা change করে অন্য কোনও profile এ গেলেন বা অন্য কোন state এ গেলেন তো সেক্ষেত্রে হয়ত কিন্তু ওনার salary টা বেড়ে যেতে পারতো তো সেক্ষেত্রে উনিও একটু wait করেছিলন যে যেকোন একটা সর সরকারি চাকরির জন্য আহ এটাই থাকলে মনে হয় ভালোহবে last পর্যন্ত হয় তো উনি না পায়ে ডোমের job এর জন্য apply করেছিলেন কারণ পরিস্থিতি এখন এই রকম এসেছে যেকোন একটা job পেলেই মানে যে কেউ apply করতে পারছে সেটাই ওটাই তো হয়েছে কথা না ওই যে mind setup থাকে না অনেকের করলে সরকারি চাকরি করবো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

তা okay ও লেখা পড়াই ভালো এমনি অসুবিধাই নেই english honours নিয়ে graduation করেছে এবং

পুলিশের job এর জন্য তোর preparation নিচ্ছে এবং তারসাথে ও আহ coaching centre নিজের একটা coaching centre আছে। তো coaching centre এ পরিয়ে পরিয়ে ওর একটা হয়েছে কি মানে ওর মনে হচ্ছে যে আমার আর আহ যদি সরকারি চাকরি পাই তাহলেই করব private sector এ কাজ করবো না মানে এর থেকে coaching centre চালাবো সেটাও অনেক ভালো।

আহ শিক্ষকের জন্য তাহলে হয়তো monthly পঞ্চাশ, ষাট হাজার টাকা salary পেতেন but উনি শুধুমাত্র পড়িয়ে monthly সত্তর থেকে আসি হাজার টাকা তোলেন মানে উনি বুঝেছেন আমি হয়তো এই job এর জন্য apply হলে করলেও আমি পাব না কারণ উনি ছিলেন general caste আর তারপরেও number এ veri করেনি। যে এই post এর জন্য apply করতে পারছো কি না? তারপর আরও আহ security check হবে যেমন back ground যে তোমার আদৌ donation দেওয়ার মতো capability আছে কি না? নিশ্চয় তো উনি সে সমস্ত capability গুলো দেখে বুঝলেন যে হয়তো উনি ওই job এর জন্য apply করলেও পাবেন না। তার থেকে এই পড়াশোনা যদি coaching sessioncentre উনি তৈরি করেন তাহলে মনে হয় বেশি ফায়দা হবে তো সত্যি উনি last দশ বছরে আহ যেভাবে coaching টা কে continue sorry যেভাবে coaching টা কে continue করেছেন এখন monthly সত্তর থেকে আশি হাজার টাকা monthly উনি salary তুলছেন তো এইটাও কিন্তু কম amount নয় একটা সরকারি চাকরির থেকেও কিন্তু বেশি পাওয়া যায় হ্যাঁ নিশ্চয় আর এখনকার যে teacher রা মানে যারা coaching centre এ পড়াই, তারা এতটাই professional মানে আমাদের সময় কি হতো? মানে শিক্ষিক মানে সে পড়াবে শখে পড়াচ্ছে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু

এখন তো মানে এরা এতটাই professional হয়ে গেছে যে আগে advance দাও,

তোমাকে admission নেওয়াবে মানে সেই school এর মতই

কিছু কিছু জায়গায় শুনছি মানে ওরা কিভাবে নেয় জানিস তো? পুরো বছরের টা মানে

পুরো বছরের একবারে টাকাটা নিয়ে ভর্তি হচ্ছে

এরকম তুমি কোন রকম টাকা return পাচ্ছ না হ্যাঁ security amount এ নিয়ে নিচ্ছেন তুমি যাতে পড়তেও পারো নাও পড়তে পারো আর আমি পড়াতেও পারি নাও পারি কিন্তু আমি এক বছরের টাকা আমি তুলে নিচ্ছি। সেটাই ওটাই হয়েছে কথা সেটাই সেই জন্যেই ও বলছে যে আমার coaching নিয়ে পড়িয়ে যখন আমার ভালো হয়ে যাচ্ছে আমার

করলে সরকারি চাকরিই করবো না হলে private sector এ job করব না অবশ্যই কারণ ওনার মনে হচ্ছে যে না এই টাকাতে ওনার হয়ে যাচ্ছে যদি এবার ভালো কিছু ভালো পাওয়া যায় তাহলে উনি করবেন না হলে private sector এ গিয়ে আবার ন-ঘন্টা কাজ করা আবার দিনের শেষে এসে আবার বাড়িতে কয়েক ঘন্টা দিয়ে আবার দিনে। শুরুতে আবার যেতে হবে উনি ভাবছেন এগুলোর থেকে মনে হয় আমার coaching centre ই ভালো

আবার না এটা আহ preparation টাও নিতে পাচ্ছে ও যে government job এর জন্য apply করবে সে সময়টাও পেয়ে যাচ্ছে আবার কি

নঘন্টা তোর office hour তারপর তো যাতায়াত নিয়ে

আরও দু-তিন ঘন্টা সুতরাং সময়টাও সে তো বাঁচে যাচ্ছে আর private sector এ আহ উনি যদি coaching এ থাকেন যে হয়তো

আর job হবে আমাকে প্রত্যেক দিন যাবার time আমাকে fixed করতে হবে যে আমার এই time এ job আছে আমাকে যেতে হবে খুব যদি emergency না থাকে তাহলে আমাকে continue করতেই হবে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 যেমন হ্যাঁ কিছু কিছু sector এ যেমন আমার বাড়িতেই যে আছেন সবাই কাজ করছে দেখছি মানে ওদের তো মানে আহ শনি, রবি বারটাও সমান হয়ে গিয়েছিল মানে এত কাজ office এ যেমন সোমবার থেকে শনিবার অবধি রবিবার ছুটি কিন্তু

কিন্তু হচ্ছে ব্যাপারটা তুমিতো বাড়িতে বসে কাজ করছো

তুমি রবিবারেও login করো laptop খোলো কাজ করো মানে রকম একটা ব্যাপার ছিল। না এটা অবশ্যই এটা ঠিকই বলেছো কারণ আহ work from home যেমন ফায়দা আছে তেমন loss ও আছে কারণ আমরা হয়তো ভাবছি যে আমার নঘন্টা duty হয়ে গেলে আমি পুরো time টা বাড়িতে আহ সময়টা কাটাতে পারছি কিন্তু একটা দিক দিয়ে যদি দেখো যে আমি, আহ হয়তো আমার ছটা- নাট, নটা ও ছটা duty আমি ছটার পরে logout হওয়ার পর আমাকে আর কেউ call করতো না office এ যখন থাকতাম but এখন কি হচ্ছে হয়তো দশটার সময়ও তোমাকে inform করছে এই মুহুর্তে একটা meeting আছে attend করতে হবে সেটা কিন্তু আমার office time এর মধ্যে নেই office এর বাইরে। তাও আমাকে attend করতে হল বা কেউ হয়তো manager phone করেছে ওই call টাও আমাকে attend করতে হল যেটা সাধারণত office এ থাকলে হতো না এটা যেমন একটা খারাপ দিক আছে যে আমাকে চব্বিশ ঘন্টা active থাকতে হচ্ছে ওদের কখন মানে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 আরো বাড়ানোর কথা কারণ আহ এখনকার সময়ও পাল্টে গেছে এখন যে সবাই competition এ সবাই মোটামোটি brilliant

সুতরাং সেই জায়গাই আরও বেশি নতুন কিছু inter structure হলে নতুন company যদি আমাদের আসে সেক্ষেত্রে কিন্তু job opportunity টা অনেক বাড়বে এবং এই বিষয়টা আহ এ বিষয়ে খুব একটা কাজ এগোচ্ছে বলে তো মনেও হচ্ছে না, কারণ যা আশেপাশের অবস্থা দেখছি এইটার একদমই একটুখানি গুরুত্ব দেওয়া উচিত যাতে আরো বেশি vacancy আহ করা যায় যেখানে বছর বছর যারা pass pass out হচ্ছে তারা যাতে involve হতে পারে।